একটা লোক ছাদের উপর দাড়িয়ে আছে দেখাচ্ছে মানে নিচে অনেক কাজ চলছে লোকটি সাদা-আ শার্ট পরে আছে আসেপাশে অনেক মনে হয় কাজ চলছে বিল্ডিং -টি নির্মাণ হ--

এস.এস.এস.জি. আডিডাস এবং অনেক গুলি বল আছে লাল সাদা কমলা হলুদ রঙের অনেক গুলি বল এবং খেলার জিনিস আছে।

এখানে একটি গাধা আছে। গাধা গাধাটির রং কালো করে এবং আশেপাশে অনেক অন্যান্য বিভিন্ন ধরণের গাছ গাছালি আছে এবং ছবিটি ব্ল্যাক এন্ড হোয়াইট এসেছে।

এবং অনেক কারো প্যান্ট গুলো কালো-ও সাদা জামা পরে আর দুটা মহিলা আছে এবং চারটা পুরুষ আছে এবং পিছনে বিভিন্ন ধরণের ফটো এবং ছবি রাখা আছে।

দেখতে পাচ্ছি আমরা এটি একটি অফিস অফিস এর মনে হয় অনুষ্ঠানে অনেক কিছু সাজানো হয়েছে দেখতে পাচ্ছি লাল হলুদ বেলুন এবং আশেপাশের টেবিল এ কম্পিউটার অনেক গুলি কম্পিউটার তিন চারটে রাখা আছে।

এবং দেয়ালে বিভিন্ন ধরণের ফটো এবং লাইট অনেক জ্বলে বাতি জ্বল--

একটি রাস্তায় দুটি গাড়ি চলন্ত অবস্থায় আছে । চলন্ত অবস্থায় একটি সাদা গাড়ি এবং একটি সবুজ গাড়ি আছে আশেপাশে অনেক গাড়ি দারিয়ে আছে। এবং--